একটি পুরোনোদিনের আ-আ একটি কাঠামো আমরা এখানে দেখতে পাচ্ছি।

এখানে আইসক্রিম চাউমিন সমস্ত রকমের খাবার পাওয়া--

রাস্তায় অনেক গার্ড রেল যেটা রাস্তাকে গার্ড করার জন্য বানানো হয়েছে সেরকম অনেক দেখা যাচ্ছে।

দিয়ে যাতায়াত করার জন্য কিছু মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে।

পেন পেন্সিল রবার সমস্ত রকমের জিনিস এখানে পাওয়া যায়।

দোকানের পাশ দিয়ে একটি সিঁড়ি ওপর দিকে উঠে যাচ্ছে।

সামগ্রী এখানে পাওয়া যায়। এছাড়াও আমরা যে তাগা আমরা হাতে পরি সেইসব জিনিসও এখানে পাওয়া যায়। মন্দিরটিতে দুজন মানুষ প্রবেশ ক--

একটি গেট আমরা দেখতে পাচ্ছি এবং মার্বেলের মেঝে রয়েছে একটি।

লাইট দেখতে পাচ্ছি। বেগুনি আভা যুক্ত লাইট ও দেখা যাচ্ছে।

এবং একটি বাইরে কালো ডাস্টবিন দেখতে পাচ্ছি। বাইরে দুটি নোটিশ বোর্ড লাগানো রয়েছে একটি নীল রঙের ও একটি সাদা রঙের ।

বাড়িটিতে একটি পোস্টার লাগানো হয়েছে বাড়িটির সামনে দিয়ে অনেক তার গে--

একটি সুন্দর নীল নদী আমরা দেখতে পাচ্ছি।

সব মন্দিরে খুব সুন্দরভাবে আলো জ্বলছে এবং মন্দিরগুলি বিভিন্ন রঙের তো ওপর থেকে দেখতে খুবই সুন্দর লা--

আমরা ফুলকপি দেখতে পাচ্ছি বেশ কিছু। এছাড়াও এটি সম্ভবত লেটুস পাতা যেটি আমি সামেনে দেখতে পা--

একটি বিয়েবাড়ি হলের ছবি আমরা দেখতে পাচ্ছি হল সামনে খুব সুন্দর ভাবে--

সুন্দর ভাবে কাপড়ের ডেকোরেশন করে সাজানো হয়েছে এবং লাইটের কাজও আছে এখানে।

যদিও ছবিটি একটি অন্ধকার আ- মতোন লাগছে।

একটি টাই ও একটি কোট পরে রয়েছে এবং তার সাথে একটি বাচ্ছা ছেলে দাঁড়িয়ে আছে ।